এখানে একটি ঘরের ভেতরের দৃশ্য দেখানো হয়েছে ঘরের ভেতরটি অনেক প্রদ্বীপ দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে ।

ঘরের মেঝের মধ্যে একটি রাম এবং একটি সিতার ছবি ড্র করা রয়েছে এবং এখানে কিছু মহিলা এবং কিছু পুরুষ--

এখানে একটি রাস্তার দৃশ্য দেখানো হয়েছে। যেখানে কিছু মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং তারা বাজি ফোড়াচ্ছে ।

এখানে একটি হোটেলের দৃশ্য দেখানো হয়েছে হোটেলটির নাম কেরালা হোটেল হোটেলটির বাইরে দুটি গাড়ি--

এটি একটি ব্যাঙ্ক এর ভিতরে দৃশ্য দেখানো হয়েছে ব্যাঙ্ক এর ভিতরে দেয়ালে একটি পাখা দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর এর ভেতরের দৃশ্য দেখানো হয়েছে ঘরটির একটি দেওয়ালে কিছু ঠাকুর রয়েছে।

বিল্ডিং টির চারিপাশে অনেক সবুজ গাছ রয়েছে ।